ছবিতে একটা রুম দেখা যাইতাছে।

বাইরে একটা দরজাও দেখা যাতেছে।

নীচে কিছু মানুষ বইসা ইয়োগা করতে দেখা যাইতাছে।

জানলায় একটা খিরকিও দেখা যাইতাছে ।

এই ছবিতে একটা লাইব্রেরি দেখা যাতে আছে ।

ছবির সাইডে অনেকগুলি বাস পার্ক করা আছে।

ছবিটায় একটা দুকান দেকা যাতেছে।

একটা গ্লাস -এর বক্সে অনেকগুলি বিস্কিট কেক আর অন্যান্য জিনিস রাখানি আছে।

এই ছবির একটা সুন্দর স্টেজ দেখা যাইতে আছে ।

উপরের ছাতে সুন্দর লাইটিংও করানি দেখা যাইতেছে ।

এই ছবিতে একটা রুম দেখা যাতেছে ।

রুমে দুইটা খিরকিও দেখা যাইতাছে।

রুমে কিছু চেয়ার আর টেবিল দেখা যাইতাছে।

এই সোফাতে কিছু মানুষ বইসে আছে।

সামনে একটা বড়ো স্ক্রীন লাগানি আছে।

এই ছবিতে অনেকগুলি মানুষ দেখা যায়তাছে।

বিল্ডিংটা অনেক সুন্দর দেখা যাইতেছে।

মানুষের সাইডে একটা পেট্রোল পাম্প দেখা যাইতাছে ।

এই ছবিতে একটা বিল্ডিং দেখা যাইতেছে।

এই ছবিটা একটা বড়ো বিল্ডিং দেখা যাইতাছে।

ফার্মাসি থিকা কিছু মানুষ জিনিস কিনতে দেখা যাতাছে ।

নদীতে অনেকগুলি মানুষ স্নান করতে দেখা যাইতাছে।

সামনে অনেকগুলি গাছ-গাছালি দেখা যাইতেছে সাইডে কিছু বাইক পার্ক করা আছে।